খুবই নগণ্য খারাপ side এর তুলনাই কারন

একটা Youtube এ ঢুকে ওরা হয়তো একটা ঠিক আছে একটা paragraph লিখবে বা

ওরা copy করবে, ওইটা দেখতে গিয়ে তোমার আরও অনেক video চলে আসে game নিয়ে বা cartoon গান ঠিক না?

তো সেটাই শিক্ষা হলো জাতির মেরুদন্ড ঠিক না? আমরা ছোটো থেকে এটা জেনে এসেছি অনেক

আর সেই শিক্ষাটাই যদি আমরা ঠিক মত আমাদের নতুন যে প্রজন্ম কে দিতে না পারি তাহলে কীভাবে আমাদের দেশ উন্নত হবে? আসলে নতুন প্রজন্ম কে দিতে হইলে কিন্তু আমাদেরও নিজেদের ভিতরেও কিছুটা

আহ আমরা নিজেরাও যদি প্রতিফলন না করতে পারি এ সবের, এ সব

আগামী দিনে একজন সন্তানের মা, ঠিক আছে?

আমি আমার বাচ্চা কে grow করবো, ওই বলেছিলেন না যে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিবো।

হ্যাঁ অবশ্যই কারন একজন মাই পারে তার সন্তান কে সঠিক পথে প্রয়োজনীত করতে ঠিক আছে? মার কাছ থেকে, মাই আসল শিক্ষক আমাদের প্রথম শিক্ষক।

আহ আমরা এখন যেটা করতে পরি সেটা হচ্ছে বাকি যারা আসে যেমন যাদের কে tuition পড়াই, বা আমাদের আশেপাশে ছোট ভাই বোন যারা আছে ওদেরকে আমরা এই জিনিস টা বুঝাইতে পারি যে না result ই সব না, এবং আহ সবকিছুর পড়াশোনার সব ব্যাপার

জ্ঞান অর্জন করাটাই তোমার main লক্ষ্য হওয়া উচিত হ্যাঁ সেটাই আর সে জন্য ধরো বিভিন্ন camping করতে পারি আমরা, হ্যাঁ school college এ গিয়ে আমরা যারা young generation আছি, তো আমরা যদি ধরো শিক্ষকদের সহাহতাই গিয়ে বিভিন্ন school camping করি,

Facebook এ motivational post দেই মানুষজন,

ছেলে মেয়েদের কে তা না তাদের guardian দের কেও করতে হবে হ্যাঁ হ্যাঁ আর আমাদের আশেপাশেই দেখবে এরম অনেক হচ্ছে যেমন আমার এক student ই হচ্ছে ওকে আমি পড়াই বাসাই তো দেখা গেসে ও seven eight দুই-বছর হচ্ছে Corona র মধ্যে কেটে গেসে এখন সে nine এ উঠে গেসে but তার basic খুবই দূর্বল

কিন্তু এটার কিন্তু আসলে ওকেও দোষ দেওয়া যাচ্ছে না পুরাপুরি

situation টার আসলে দোষ ওর কিন্তু দোষ না, হ্যাঁ তো এখন যেমন ওর হচ্ছে অনেক সমস্যা হচ্ছে class nine এ উঠে কিছু পারতেসে না তো এরকম যেন না হয় আমরা আশেপাশেই সবাইকে আসলে সচেতন করতে পারি এই সব ব্যাপারে help করতে পারি যেহেতু

করে আসছি তাই না?

হ্যাঁ হ্যাঁ এই জিনিস গুলো বেশি realise হইতেসে। এখন mature হইতেসো না আস্তে আস্তে বয়স বাড়তেছে সবকিছু বুঝতেছো ওই আর কী হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে সবকিছু ভালো করে বুঝতেছি যে আসলে কীরকম করা উচিৎ ছিলো বা কী ভুল হইসে আগে, তো ওই জিনিস গুলো হচ্ছে এখন মানুষ কে হচ্ছে গিয়ে guide করতে পারবো যে হ্যাঁ

হ্যাঁ সেটাই কারন সমাজের মানুষ

তোমার হচ্ছে আশা করি result জলদি চলে আসুক

সমাজের মানুষের সচেতন এর তো ওপরেই সব, হ্যাঁ সেটাই কারন

আচ্ছা আশা করি ভালো result ই করবা, হ্যাঁ তুমি এটা আশা করতেসো, আমি তো মোটামোটি ভয়এ আসি তবে আমি তোমার জন্য দোয়া করি যে তোমার result যেনো জলদি চলে আসুক যেহেতু তোমার result আসতে অনেক দেরি হয় তাই না?

না এসে যাবে ইনশাল্লাহ আশা করি ভালো কিছুই হবে

তোমার result আসার উপরিই depend করে পরবর্তী ধাপ তো

হ্যাঁ আমিও দোয়া করি যাতে তোমার result টা ভালো হয় career এ focus করতে পারো দেশের জন্য কাজ করতে পারো কারন দেশ

হ্যাঁ হ্যাঁ সেটাই আমাদের দেশের মানুষকে আমাদের ভালো রাখতে হবে তাই না? তো ভালো থাইকো হ্যাঁ তখনি ভালো হবে যখন কিছু একটা করতে পারবো শিক্ষিত হয়ে

বল। এ hello Manashi দি ?

আর বোলো না, এ phone এর charge শেষ হয়েগেছিলো বলে phone টা আমি রেখে দিলাম। হ্যাঁ তাইতো বলি যে তুই কথা বলতে বলতে হঠাৎ করে কোথায় চলে গেলি ? হম দিয়ে কী করছিলে এখন ? আমি আর কী করবো ? এই যে বসেই ছিলাম। বাইতে কিছু কাজকর্ম ছিল সেগুলো কে শেষ করলাম। শেষ করে একটু বসে এই একটু বই পড়ছিলাম। ওহ মানে আজকে দোকানে দোকানে বসোনি ? না বড়িতেই দোকান ধর। তো দোকান এমনিতে আমার খোলাই আছে, বন্দ করিনা সেরকম। দুফুরবেলাতে একটু খাওয়ার সময় ধর একটু বন্দ রাখি। তারপরে তখন আবার খুলে দি। হ্যাঁ বাড়িতে দোকান তো মানে বন্দ না করলেও হবে। ঠিক ঠিক। এই তোর সকালবেলা দশটা নাগাদ তোর আহ দোকানটা খুলে দি, মানে আমার কি বলতো বাড়ির নিচে একটা extra ঘর আছে। তো আমি সেই ঘরেই দোকানটা করেছি। তো ধর বাড়ি যখন দশটার দিক করে বাড়িতে কাজকর্ম সেরে নি, তারপর দশটার সময় দোকানটা খুলে দি। দোকানটা খুলে তখন ধূপ পদীপ যা দেখালাম দেখালাম, তারপরে তো জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে তখন ধর ব্যবসা শুরু করি। আর এখন তো বুঝতেই পারছিস ব্যবসার যা অবস্থা সেরকম সত্যি আর আগেকার মতো বেচাকেনা নেই। হ্যাগো মানে বলছো তুমি আমিতো তাও আমাদের গ্রামের বলে এই গ্রামের এই ক'জনকে ধরা আছে বলে তাও আমার হয় । একদমই তাই জানিস তো। মানে কী বলতো তুই যদি একটুও মানে ধর একদিনের জন্য ধর ব্যবসাপাতি যদি বন্দ রেখে দিস না দ্বিতীয় দিন কিন্তু তোর আর মানে সেই খরিদ্দার কিন্তু আসবেনা। হ্যাঁ গো মানে আমার এমনিতেও বন্দ থাকে না আ আমি হামেশাই খুলি এখন। আ এখনতো জানো আ যে ভাইটা বাইরে বাইরে ছি থাকতো এখন সেও এসছে। নিয়ে আমি যদি নাও খুলি তো আমার ভাই এখন দোকান খুলছে। আচ্ছা। না ভালো করেছিস, দ্যাখ বন্দ রেখে তো কোনো লাভ নেই। কেউ একজন গিয়ে একটু বসলেই তো হলো।

হ্যাঁ আমি ওই কাপড়ের ব্যবসাটাই এখন শুরু করেছি। বাহঃ সত্যিই শুনে খুব ভালোলাগলো। তা হ্যাঁ রে তো বেচাকেনা কেমন হচ্ছে ? বেচাকেনা আ এখনতো ভালোই হচ্ছে, আ কিন্তু কিন্তু তুমি একটা খারাপ কাজ করে দিয়েছো আমার সঙ্গে। কীরে কী খারাপ কাজ করলাম আবার আমি ? তুমি, তুমি আমাকে বললে যে তোমার ওই দাদাটার সঙ্গে আমার আহ কথা বলিয়ে দেবে। কিন্তু দিলে না আমাকে, ভুলে গেছো নাকি ? ও হ্যাঁ তাই তো। দেখেছিস আমার মাথার ভেতর দিয়ে চলেই গেছে। তোকে আমি বলেছিলাম না যে আমি যেখান থেকে ধর জামাকাপড়গুলো আহ পাইকারিতে পাইকারি না wholesale এ কিনি তো সেইখান থেকে তোকে যোগাযোগ করিয়ে দেব। দেখেছিস একদম মাথার ওপর দিয়ে চলেগেছে। হ্যাঁ নিয়ে আমি আমি কী করলাম জানোতো আমার ০ আমি পাশের একটা দাদার শুধু ইয়ে করে ব্যবসা করে তো ও বললো এখন দ্যাখ কিরকম চলছে। তো ওই আমাকে কিছু জামাকাপড় দিলো বললো যে এখন তুই এই এইগুলো নিয়ে থাক যদি কেমন হয়েছে দ্যাখ। তো দেখলাম বেশ ভালোই চলছে। আবার phone তাই জন্য তোমাকে আমি phone করলাম তালে যখন আমার চলছেই তালে বসে থেকে লাভ নাই। তালে তোমাকে phone করে আবার জেনে নেই তালে আমার এবার যেইটা আমি কিনতাম সেইটা বেশি করে কিনে নিয়ে চলে আসবো। হ্যাঁ ঠিকই তো করেছিস। ভালো কথা। দ্যাখ, তুই যখন ওখান থেকে ভালো যখন মানে ব্যবসা করতে পারছিস, জিনিসপত্র ভালো পাচ্ছিস বলছিস আর খ মানে খরিদ্দারের ও ভালো লাগছে তো আমার মতে বলে সে ঐটা করাটাই কিন্তু বেশি ভালো। হম তবে এ কী জানোতো Jesa দি ই Monisha Manashi দি ? হ্যাঁ বল। মানে তুমি বলছিলে না online এর ব্যাপারটা ? হ্যাঁ online এ যে তোকে ব্যবসার কথা সেটাও কিন্তু পাশাপাশি করিস কিন্তু। ওতেও ভালো তোর লাভ আছে। হ্যাঁ বলছি মানে আমি যা দেখলাম ঠিক আছে তো এ এখানটায় মানে দোকানে এসে কেনার থেকে আমিতো দেখছি বেশি অনলাইন এই আমার এ কেনার মানে বিক্রিটা বেশি হচ্ছে। তাতো হবেই রে। এখন কী বলতো শুধু শহর বলে নয় গ্রামেগঞ্জেও কিন্তু এখন মানুষ কী বলতো ওই phone এর মাধ্যমে সব কিছু পছন্দ করে নিচ্ছে। দেখা যাচ্ছে যে আবার কে দোকানে এত কষ্ট করে যাচ্ছে। তো phone এর মধ্যে পছন্দ করে নি, হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা একটু বেশি লাগবে, ধর যেটা তোর shifting charge লাগছে। তাছাড়া ধর হাতের কাছে যে জিনিসটা পেয়ে যাচ্ছে সময়মতো।

হ্যাঁ আমিও ওটাই দেখলাম যে এখানে তো যদি তিনজন আমার দোকানে এসে যদি তিনজন কিনছে তো দেখছি ছ'জন আমার online এ online এ এরকম বলছে যে দাদা এটা দিয়ে দাও এটা দিয়ে দাও।

ঠিক আছে। ওই ওইগুলো নিয়ে আসবি। তালে কী বলতো সামনে তো পুজো ধর, তাহলে ওইগুলো কিন্তু অনেকটাই চলবে। হ্যাঁ এটাতো তুমি ভালো বলেছো, শাড়ীর সঙ্গে পাঞ্জাবি set। হ্যাঁ যারা বিবাহিত তারা বেশি কিনবে। একদম। শুধু বিবাহিত বলে নয়, যারা ধর ধর ধর couple আছে, ঠিক আছে ধর আহ বিবাহিত যারা আছে। আবার অনেকে দেখা যায় উম আত্মীয়-স্বজনদের মধ্যেও পরে। যারা

হ্যাঁ সেটাই। আ আমি আমি কিন্তু কাজ করেছি জানো ? কী কাজ করেছিস ? আমি আ আমি দেখলাম যে আমরা যখন আহ আমার ভাইটা যখন আহ বাইরিয়ে এসছে তো ভাইটা ধরো অনলাইন সম্পর্কে অনেক কিছু জানে। তো আমি মানে online এ যে আহ যারা জামাকাপড় মানে এ নেবার জন্য বলে তাদের তাদের জন্য আমি আমার ভাইকে মানে বসিয়ে রেখেছি। বলছে ধরো আমার ভাইয়ের এমনিতেও machine আছে তো ব্যাপারটা তখন আমার ভাই বেশি ভালো বুঝতে পারবে। সেই জন্য ভাইকে আমি ওটায় ওটায় দায়িত্ব দিয়ে দিয়েছি। একদম ভালো করেছিস। আবার তুই ধর যখন তোর ব্যবসাটা যখন এরকম বলছিস যে অনেকটাই ভালোর দিকে এগোচ্ছে, তুই কিন্তু আর একটা কাজ করতে পারিস। সেটা হচ্ছে এখন ধর online এ উম সপ্তাহে একদিন করে তোর যদি বাড়িতে কোনো আহ দিদি, বোন যদি বা কেউ থাকে বা কোনো বান্ধবী যদি ভালো একটু দেখতে হয়, একটু যদি তুই ধর ভালোভাবে কথা বলতে পারে তা তাদেরকে তুই কিন্তু একটা কাজ করতে পারিস এটা কিন্তু খুব চলছে সেটা হচ্ছে, শা তোরই দোকানের কোনো একটা ভালো শাড়ী। তুই তাকে আহ পরতে বললি। দিয়ে ধর তোর যেসব দোকানে তোর সমস্ত রকমের শাড়ী নতুনত্ব , যা যা তুই নিয়ে এসেছিস নতুন সেগুলো কিন্তু মানে একদম সরাসরি তোর phone এর মাধ্যমে দেখাতে পারিস। ঠিক আছে ? এবার ধর তুই যখন বলছিস যে online এ তোর ব্যবসাটা অনেকটাই ভালো হচ্ছে তো আমার মনে হয় যে তুই যখন ওটা সরাসরিভাবে যখন দেখাবি আ camera র মাধ্যমে বা video র মাধ্যমে তো তারা কিন্তু দেখে ওখানেও কিন্তু অনেকটাই তুই তোর ব্যবসাটাকে উন্নত র দিকে নিয়ে যেতে পারবি। হ্যাঁ। ideaটা খারাপ না, ভালোই বলেছো তুমি। এ একবার চেষ্টা করে দেখতে হবে। হ্যাঁ অবশ্যই। দ্যাখ প্রতিদিন করার দরকার নেই। যেদিন ধর সপ্তাহে যেদিন ধর তুই আ তুই একটু ফাঁকা থাকিস সেদিন ধর, ব্যবসা যেদিন চাপটা একটু কম থাকে সেইদিনতো টা করবি। হ্যাঁ কিছুনা কী বলতো মানে camera টা phone এর যে camera টা একটু light টা ভালো করে set করে দিবি। তারপরে খুব সুন্দর করে একটু সেজেগুজে হালকার ওপরে একটা সুন্দর শাড়ী পরিয়ে, তোর যেসব শাড়ীগুলো আছে দোকানে সমস্ত শাড়ীগুলো কী বলতো মানে video করে করে দেখাবি। পুরো কাছ থেকে দেখাবি, কাপড়ের আহ পত্তেকটা নকশা দেখাবি কতটা কিরকম আছে কতটা price আছে সেটাও কিন্তু বলে দিবি। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলবি যে যারা যারা এটা মানে যারা যারা পছন্দ করছেন এই শাড়ীগুলো বা কাপড় যাই যেটাই দেখাবি, যেন সঙ্গে সঙ্গে তোকে যেন massage মানে massage করে যেন book করে দেয়। মানে এটা যেন সবাইকে বলে দিবি। এখন দেখা গেলো কি তুই দেখালি কেউ book ই করলো না তালে কিন্তু সেটা তোর তোরই ধর অসুবিধা হবে। হ্যাঁ অসুবিধা বলতে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে আমার। একদম। তুই আর একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে ধর এখন তো পুজোর সময়ই ঠিক আছে। এবার ধর উম তুই আ পত্তেকটা শাড়ীর সাথে বাল বা তুই যদি আ চুড়িদারের সাথে চুড়িদার তো বোধয় রেখেছিস শাড়ীর সাথে সাথে ? একটা করে গলার set বিনামূল্যে দিতে পারিস। এতে কী হবে বলতো বেশি কিন্তু দাম নয়, তুই যখন বড়বাজারে যাবি এবার যখন শাড়ী তুলতে। তখন ওই বড়বাজারে wholesale market এ কিছু অল্প টাকা দামের আহ হালকা গলার এক মালাগুলো কিনে নিবি। তো কী হবে তুই যখন ওই মানে জামাকাপড়ের সঙ্গে মানে customer কে বলবি যখন যে এটার সঙ্গে এটা free আছে। দ্যাখ free র জিনিস কে নিতে চায়না ? আর ব্যবসাকে আহ উ ভালোভাবে চালানোর জন্য আমরা কিন্তু সমস্ত রকমই পরিকল্পনা করি। আমিতো করি ঠিক আছে ? যার জন্য ধর উম customer কিন্তু খুব খুশিও হয় যে না ওটার সঙ্গে এটা আমাকে এরকমভাবে free দিচ্ছে, উম বা এইরকমভাবে এ করছে। ব্যবহারটা খুব কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। যত সুন্দর ব্যবহার তুই রাখবি ততো সুন্দর কিন্তু customer তোর কাছেই আসবে। হ্যাঁ সেটা তো অবশ্যই মানে দ্যাখো এমনিতেও তুমি একটা ব্যবসা শুরু করলে তোমার আহ ভাষা ঠিক রাখতেই হবে। তোমার তুমি এ এবার কিরকম ভাবে কথা বলছো ? এবার তুমি ধরো মানে কী জানোতো এক এক জন কী হয় একটু রাগি type এর হয় তো সেরকম কথা ভালো বলতে পারেনা। তো ওদের কাছে তো চাইবেনা যে ধরো একটা পছন্দ হলোনা ওইটা দেখাতে বিরক্ত হয়ে যায়। কিন্তু সেটা আমাকে করলে হবে না তো। কারণ ব্যবসার দিক করতে গেলে আমাকে সবসময় শান্ত এবং কথা ভালো বলতেই হবে।

হ্যাঁ সেটা তো বটেই। এমনিতে ব্যবসা ব্যবসা শুরু করলে তোমাকে ধৈয্য রাখতেই হবে। তুমি যখন মনে করছো যে একটা ব্যবসা শুরু করবো সেটা তো আর একদিনে বড়ো হয়ে যাবে না? একদমই তাই। এই যেসব ধর বড়ো বড়ো ব্যবসাগুলো আছে না তারাও কিন্ত একদিন আমাদের মতো ভাবেই শুরু করেছিল বুঝলি তো ? আজকে হয়তো তারা এত বড়ো একটা জায়গায় গিয়ে পৌঁছেছে বা ধর আমাদের ভারতবর্ষের এক নম্বর স্থান অধিকার করেছে। এরকম অনেক ব্যবসা আছে যেগুলো প্রথমে কিন্তু আমাদের মতো জায়গা থেকে শুরু করে আজকে এত বড়ো জায়গাতে গেছে। হ্যাঁ যেমন তুমি তুমিই দ্যাখোনা মানে একবার আ Mukesh Ambani, TATA Ambani এ এ এদের এদের কথা ভেবেই দ্যাখো একবার। একদমই ঠিক বলেছিস। আজকে তাদের ব্যবসা কতটা বেড়েগেছে বলতো ? মানে ভারতবর্ষের সমস্ত জায়গায় তাদের কিন্তু আহ তাদের কিন্তু সমস্ত আছে মানে petrol pump বল, তারপর জামাকাপড়ের দোকান বল, গয়নার দোকান বল। হ্যাঁ তারপরে ধর তোর বড়ো আহ কী বলে shopping mall বল যেখানে তোর পত্তেকটা grocery বল সমস্ত কিছু পাবি তুই। মানে কিছু বাকি নেই। হ্যাঁ সেটাই। আর এমনিতেও দ্যাখো এবার যদি আমার ব্যবসাটা এখন সেরকম খারাপ কারো নয় ভালোর দিকেই চলছে তো এবার কী জানি ধরো আবার দেখলাম ব্যবসাটা ভালো চলছে আমি যদি আরো দু-চারটে কাপড় মানে এ মানে রাখি

হ্যাঁ তা করবি সেটাও কিন্তু খারাপ কিছু নয়। পোথমে যখন তোর এখন ব্যবসা বলছিস ভালোই চলছে কোনো খারাপ কিছু চলছে না, ঠিকই আছে লাভটা তোর ভালোই হচ্ছে তখন তাই করবি। হম কিন্তু তুমি খবর খবরদার এবার কিন্তু ভুলো না ঠিক আছে ? তুমি তোমার দাদাটার সঙ্গে আমার আ অবশ্যই কথা বলিয়ে দেবে ঠিক আছে ? হ্যাঁ হ্যাঁ রে ভুলবো না। আর তুই তো একবার আমাকে phone করতে পারতিস যদি আমার মাথায় নাই ছিল। phone টা করলে কী হতো বলতো ? আমিতো ভাবছি সামনের সপ্তাতেই আবার Kolkata যাবো। ঠিক আছে আমারও কিছু জামাকাপড় আহ কিন্ নিতে আছে। সামনে পুজো আসছে কিছু ভালো কিছু শাড়ীর কী এসেছে দেখতে হবে কারখানাতে গিয়ে নতুন ধরণের। customer তো সবসময় নতুন নতুন ধরণের শাড়ী চাইছে বুঝলি তো ? সে পুরোনো যুগের শাড়ী আর চাইছে না। তো আমাকে দেখতে হবে কী নতুনতো এসেছে। অল্প টাকার মধ্যে ভালো শাড়ী কী আছে সেটাও দেখতে হবে। দ্যাখ এইসব দিকে কী বলতো ? একটু কম টাকার মধ্যে যদি সুন্দর একটা জিনিস পাওয়া যায় না তো এমনও হয় যে customer কিন্তু ভালো আহ খুশিই হয়। তো সেটার দিকটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে আর তোকেও রাখতে হবে । তো তুই যখন ব্যবসা করছিস তো বেশ ঠিক আছে সামনের সপ্তাহের দিকে যখন যাচ্ছি তখন তুই আমার সঙ্গে যাবি। তোতে আমাতে মিলেই যাবো, তুই কারখানাটাও ঘুরে দেখে নিবি একবার। হ্যাঁ তাহলে আহ তোমার তোমার সঙ্গে যদি যাই তাহলে ধরো আমার এমনিতেও দাদার সঙ্গে পরিচয়ও হয়ে যাবে, তারপর আমি জায়গাটাও চিনে নেবো। তখন পরে যদি আমি একা যাই তাহলে আমার ঠিক সেরকম অসুবিধা হবে না। হম বেশ তালে তাই করবো। আর সমস্ত কথাবার্তা বলে নিবি। একবার আমার সঙ্গে গেলেতো তুই চিনেই যাবি, পরের বার থেকে যখন তোর প্রয়োজন পরবে তখন তুই একা একাই যেতে পারবি। কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। আচ্ছা তোমার দাদাটার factory টা কোথায় আছে বললে যে ? এ দ্যাখ বড়বাজার থেকে নেমেই তোর এ বাঁ দিকে যে হনুমান মন্দিরটা আছে হনুমান মন্দিরের পাশের গলিতেই। ও তা বেশ। তোমার সঙ্গে তো আহ যাবোই বলছি, তুমি সামনের সপ্তাহে যাবো বলছো না তাই না ? হ্যাঁ আমি সামনের সপ্তাহে যাবো। ধর পুজো আর বেশি দিন নেই বুঝলি তো ? পুজোর আগে যদি ধর মালগুলো না তুলে নিতে পারি তাহলে কিন্তু তখন কী বলতো খরিদ্দার এসে ঘুরে যাবে। হ্যাঁ আমি আ আচ্ছা তুমি যদি যাও তালে তো তোমার দোকান বন্দ থাকবে ? না দোকান বন্দ বলতে ধর কী একদিনের তো ব্যাপার ধর। যেদিন ধর আমি থাকবো না সেদিন ধর আমি আমার মাকে বলবো বা ভাইকে বলবো একটু দোকানে বসতে। তার কারণ দ্যাখ দোকান আমি বন্দ করতে চাইছি না। যেতো টুকুন বেচাকেনা হয় ধর বুঝতে তো পারছিস ব্যবসাপাতির এখন যা অবস্থা, আমিতো চাইছিই না যে দোকান টা বন্দ রাখতে। হম আমিও তালে ওটাই করবো বুঝলে তো । মানে ধরো আমি যেদিন যাবো সেদিন ধরো আমার ভাইকে বলবো যে দ্যাখ দোকানটা খবরদার বন্দ করিস না দোকানটা চালুই রাখবি। আহ যদি আহ সেরকম খদ্দের আসে তো তখন যদি কোনো সমস্যা হয় তালে আমাকে বা আ ওই কাকুটাকে যে কাকুটা আমার আ এখন জামা বিক্রি করছে কাকুটা, সে ওই কাকুটাকে যে phone করে নিবে। একদম ঠিক। হ্যাঁ তো আমার জানিস তো ভাই ও অনেকদিন থেকে বসে আছে। ও বলছিলো দিদি একটা ব্যবসা করবো। তো কী ব্যবসা করলে ভালো হয় ? তা আমি বললাম দ্যাখ তোরা তো ছেলে ছেলে যেখানে যেটা ভালো ভাববি সেটাই করতে পারিস। যেহেতু ধর আমি কাপড়ে ব্যবসা করছি তোকে আর কাপড়ের ব্যবসা করার প্রয়োজন নেই। তুই এক কাজ কর একটা আমাদের একটু দূরে বাড়ি থেকে একটু দূরে আমাদের একটা জায়গায় জায়গা আছে জানিস তো ? ওখানে বলছিলাম যে রাস্তার ওপরেই। তো ওখানে ভাবছিলাম একটা দোকান করে দোবো। উম একদম হাসপাতালের পাশে। তো ওখানে তোর ওই Xerox এর তারপরে ধর কিছু তোর ইয়ে রাখলো

হ্যাঁ ওই সে সেটা কিন্তু আহ খারাপ হবে না কারণ দ্যাখো আখন রাস্তাঘাটে তোমার উম Xerox তারপরে উম যেটা online উম online হচ্ছে ওই online টা, চায়ের দোকান